চার চারিপাশে প্রচুর পরিমাণ সবুজ গাছ রয়েছে এবং নানান ফুল গাছ রয়েছে।

এখানে কুর্তি পায়জামা হতে নানা রকম কাপড় পাওয়া যায় এখানে নো এক্সচেঞ্জ এবং নো রিফান্ড ।

সারিবদ্ধভাবে এবং মহিলারাও সারিবদ্ধভাবে --

এবং সেখানে ঢুকে ঢুকে দেখছে মিউজিয়ামটাকে খুব সুন্দরভাবে প্রদর্শন করছে।

এবং তারা সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং--

এখানে সব ধরনের কাপড় পাওয়া যায় এবং এখানে--

সেট ফিটিং করার জন্য টেলারের সুব্যবস্থা রয়েছে।

উপরে লবুকস একটা মার্কেট যেখানে ল ল পড়ার জন্য প্রয়োজনীয় যত রকম বই খাতা লাগে--

এটা একটা ঝর্ণা ঝর্ণার থেকে জল পড়ছে।

এবং নানান রকমের সরঞ্জাম পাওয়া যায় এখানে শাড়ির কালার --

ব্র্যান্ডতর ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় এখানে।

এবং পাশের দোকানটা হল চশমার দোকান।